সামনে আমি তিনটা খরের ঘর ছোটো ছোটো ঘরও দেখতে পাচ্ছি।

পিছনে ও বাঁ দিকে আলমারি লাগানো রয়েছে।

গাছগুলির ফাঁকে ফাঁকে আমরা একটা করে খুঁটি দেখতে পাচ্ছি।

বাঁদিকে একটি কুকুর শুয়ে আছে।

সামনে অনেক বড় একটা কারেন্ট -এর পোল দেখতে পাচ্ছি।

হাসগুলিকে এখানে খাবার খাইতে লক্ষ করা যাচ্ছে।

এখানে আমি একটা প্রোগ্রামের ছবি দেখতে পাচ্ছি।

ভিতরে দুটি সবুজ কালারের এর চেয়ার লক্ষ্য করা যাচ্ছে।